সেটাই টিকিট কেটে নেওয়াই better. কারণ একটা সম্মানের ব্যাপার আছে এবং একটা সাহসেরও ব্যাপার থাকে। হ্যাঁ বেকার ধরবে মান সন্মান চলে যাবে একশো টাকার জন্য। কেন ভাই কাউরে কথা শুনতে যাবো? সেটাই, দিয়ে রাতে ফিরে মানে বাড়ি ফিরলে না আবার কোথাও ছিলে তুমি?

চল এবার আমার বাড়ি তে কেউ ছিল না আমি ভাবলাম যে হয়তো ওইদিক দিয়ে বেরিয়ে যাবো। but ওই কি বলবো? এত মানে শরীর খারাপ করছিলো যে আমি দেখলাম যে না ভাই আর যাবো না আমি গিয়ে বাড়িতে গিয়ে তাও ধর ওই তিনটে সাড়ে তিনটে হয়ে গেছিল, নিয়ে ভাবছি এখন যদি যাই আবার সেই নটার সময় বাড়ি ঢুকবো। সেই ঘুমোতে পাবো না কিছু না একবারে শরীর ক্লান্ত হয়ে যাবে। চ

সেটাই, কারণ এই তুমি রাতে গেছো আবার সারারাত ধরো movie দেখেছো হিসাবে। বারোটা অব্দি ই দেখেছো। cinema দেখেছো তারপর আবার ট্রেনে journey করেছো। হ্যাঁ এবার সারাদিন আর সেই সকাল তার আগেরদিন তো ধর মামার বাড়ি থেকে এসেছি। এবার ভোর সেই সাড়ে পাঁচটার সময় উঠতে হয়েছে এবার তখন থেকে continue জেগে আছি। তারপর অফিসে এসে কাজ করেছি। ওহ মানে তাহলে তুমি বাড়িতে ছিলে না। মামার বাড়ি থেকে এসেছো?

হ্যাঁ সরস্বতী পুজো। ওহ সরস্বতী পুজো পুজো তাহলে ওখানেই কাটিয়েছ নাকি? হম মামার বাড়িতেই কাটিয়েছে। তাহলে তোমার পুরো family গেছিলো মা বাবা সবাই? না তুমি একাই গেছিলে?

তাহলে তো খুব ভালোই হলো খুব তাহলে আনন্দ করেছো? গ্রামের পুজো যেহেতু। আর আনন্দ কোথায়? সরস্বতী পুজো আমাদের নাকি? তাহলে সরস্বতী পুজো কাদের? এখন তো couple দের সরস্বতী।

তুমি single নাকি?

এটা যদি কাউকে বোলো তুমি কেউ বিশ্বাস করবে তোমাকে?

দিয়ে সামনের weekend এ কি plan আছে? সামনের weekend এ দেখি কি plan আছে এখন? প্রচন্ড চিন্তা আছে মাথায়। কি করবো না করবো? ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি। কেন কাজের প্রচুর pressure নাকি? কাজের তেমন কোনো pressure নেই but আহ ধর এখন যে কাজগুলো এসেছে ওগুলো ধর মানে

চাপের। but তাও অতটা pressure নেই, কিন্তু ওই কলেজ, কলেজে ভাই প্রচুর pressure. এবার বলছে যে, eighty percent attendance লাগবে নাহলে exam এ বসতে দেওয়া হবে না।

হ্যাঁ per day অফিস যেতে হবে। এবার আহ সবদিক থেকেই চাপে পরে গেলাম। তাহলে তুমি যদি বলো অফিস যাবো plus মানে attendance করবো তাহলে কি করে হবে? তাহলে তো হবেনা না? না না, sixty percent ছিল সেটাকে আবার ধরে eighty percent এ করলো। মানে একে তো চাপ ছিল তারপর আরও চাপ। তাহলে ওটা বেসরকারি নাকি তুমি যেটা করছো? হ্যাঁ হ্যাঁ বেসরকারি বলেও তো তাও এতদিন complete করবো নাহলে তো তাও হবে না complete করা। তাহলে দেখবে একটা fees নেবে যে attendance না দিতে পারবে এটাই তাছাড়া আহ খারাপ লাগছে না? এই আর ধর চার মাস মতন আছে তাও নেই জুন জুলাই মনে হয়, আমাদের গোটা semester ই শেষ হয়ে যাবে মানে third year ই শেষ হয়ে যাবে।

তা তো বটেই না? কারণ দশহাজার টাকা মানে কি বলবো?

সেটাই কারণ আমরা বুঝতাম মানে আগে ভাবতাম যে বাবা কাজে যাইনা কাজে যাইনা। মানে এখন income করছি নিজে, বুঝতে পারছি যে দশহাজার টাকা income করতে কতটা কষ্ট করতে হয়?

দিয়ে তো বলো সামনের weekend এ ওদিকে কোথায় যাবে? আরে তুমি ম্যাসাঞ্জোর dam গেছো? হ্যাঁ ম্যাসাঞ্জোর dam গিয়েছি। ম্যাসাঞ্জোর dam এও অনেককিছু আছে। হ্যাঁ তাহলে ওটা বেশ ভালো জায়গা বটে। কারণ

বলছি আমি তোকে দু মিনিট পর ফোন করছি।

হম এখন কি কথাবার্তি হবে ঠিকাছে যতক্ষণ না নিজ থেকে কথা বলবি ততক্ষন আমি বলবো না হা Interest হুম তা কতক্ষন তাকে Entertain বলো তো একটা Interest থাকার ব্যাপার আছে নিশ্চয় নিশ্চয় এই কথাটা ঠিক বলেছ। দেখ একটা কিছু আমরা জেততুকু জানি যে ওদের যদি ওরা কথা বলে কিন্তু পাগল হয়ে যাবে তাইনা তাহলে ওরা যদি কথা বলতে চায় তবেই তোমার ভালো লাগবে তবেই তোমার ইচ্ছে করবে ভালো লাগবে একটু করে হা তুমি খেয়েছো বললে তোমায় বলবে হা খেয়েছি তোমার উল্টে ঘুরে জিজ্ঞেস তোমাকে জিজ্ঞেস করবেন যে তুমি খেয়েছো এ কথাটা আর জিজ্ঞেস করবেনা ভালো বলবে নাকি আর খারাপ বলবে খারাপ তো আর কোনোদিন বলবেনা হম ভালো বলবেই শেষ তার বেশি আর কথা বলবেনা ক

ও কালকে আসবে বললো হে বলো হয় বল হে কে আসবে কালকে কে আসবে বলো

তাহলে বলো আমি শুনতে পাচ্ছি বলো কোথায় আচিপুরে কই ছবিটবি কিছু বললে না তো কবে গেছিলোগো আচ্ছা দেখতে কেমন দেখতে কেমন বলো দেখাশুনা গেছে সেটাই বলো কোথায় দেখতে কেমন বলো হে হে বাড়িতে গিয়েছিলাম রাত্রি বারোটা তখন এগারোটা রাত এগারোটা দুবোন জানো জমজ বোন একই রকম দেখতে ঠিকাছে তো ভালো বোন যাবে

তোমার তোমার Half গেলাম হে আমি তো ঐযোন্যেই তো আমি অতটাও ই নয় আমি যদি আগে ওদিকটা কিভাবে যাবো বসে থাকলে হবেনা আমার তো চালিয়ে যেতে হবে তাইনা তোমার মতে কি মনটা কি বলে যে আমি এদিকে না না বলে জানি ঐদিকে অপেক্ষায় বেস আমার তো তাই মনে হয় ওরা বলেছে আমি দেখিনি যদিও কিন্তু তুমি ছবিটবি দাও তো DP করো কবি দাও এখানে ঘর ঘর বাড়ির ছবি খুব ভালো ঘরবাড়ি করেছি সাজানো ঘরবাড়ী কিন্তু অসুবিধা হবেনা ছবিতে একটা সুন্দর করে রং করে রোজা ওয়ান্দেগী Electric করা হে আমার তো আটটার পরে কিছু জিনিস কিনা এই ধরো একটা TV সাজানো আছে একটা রাখা আছে এরকম কমে এইসব ছবিটবি যে গুলো তলো শেইগুলোই দেখতে পাই হে যাওয়া এখনও হয় নাই বিয়ে করলে যাওয়া হবে অশোক অশোক হয়ে যাক তো তোমার হয়ে গেলে ভালো হয় অনেকদিন ধরে আমরাও আশা করে আছি তোমার কবে হবে না গো আমি না বললাম একটা সবাইকে বলে কাজ করলাম সবাইকে বলে দেখেছি যে দেখ হম হম দেখ উনি নাও ফিরে আসতে পারে আমাকে দেখতে হবেনা দেখ আমি তোকে তোকে রাখবোনা না না হুম ঘটক বলতে

Hello তুই অপুর কিনা জানা কে ওই রাজপুরিবারি ওনারই ভাবী না কি হয় ভাই ওনারই আমার তো তোর থেকে রাজি হয়েছি এবার উনি তোর থেকেও মনে হয় রাজি হয়েছে কারণ মেয়ে তোর থেকে জিজ্ঞেস না গেলে জগাবে কে নিশ্চয়ই রাজি হয়েছি তাইনা তুই যদি হতি কি কর্তি তো হে আমি বলিনি তুমি তুমি গেছিলে আমার যেটা মনে হয় তুমি প্রথমে গেছিলে তোমার পছন্দ আছে আর তোমার পছন্দ আছে বলেই সেজন্যই ওরা মানে আসতে চাইছে আরকি আসতে চাইছে হা সবাই চলেগেছে তোমার তোমার Net টা বন্ধ করনা তোমার কথাগুলো কেটে কেটে আসছে Net টা বন্ধ করনা হে এবার চলেগেছে

Net বন্ধ করে দিবো Net তো হচ্ছে তোর মেলা এতশত অন রেকেছিনা হা Net চলাকালীন কথা গুলো একটু সমস্যা হয় কারণ Network টা যখন সরে যায়

তো এইটা আমার তো মতামত হে আমার মতামত তো কেমন আমি তো বলছি দেখ যে হে দেখ কদিন রাতে হলে চলা যাবে রাতে হলে বেরোনো যাবে এই কিছু করার নেই মোটামুটি দেখতে শুনতে ভালো তো গায়ের রং তোমার মত বলতে তো ভালো দেখতে আবার কিরকম কিরকম তুমি বলবে বলো তোমার মতন হলেই তোমার সঙ্গে মানিয়ে যাবে দুইজনকে কি করবে বলোরে মেয়েরা last পরে যখন পরে যখন ঠিক থাক হয়ে যাবে তখন ইয়ার্কি করবো যে দেখ কর জায়গায় কারে আমার নামে দোষ দেবে এইযে দুজনেই তো জমজ একই রকম দেখতে ঠিকাছে দুইজনেই Nine এ পড়ে হলে তো তাহলে হয়েছে ভাই

না না কিছু এরকম কথা বার্তা কিছু বলবো কি বলে কথা বার্তা কি হয় দেখ আর তোমরা কে কে গেছিলে দুইজনে গেছিলে আর বোনেরা নিজেদের কোথায় দেখেছি মেলায় দেখেছি মেলায় ঘুরতে বেরিয়েছিল মেলায় দেখেছি

বোন ও দেখেছে তাহলে আরকি বুঝলি ওতো বাচাবাচি তো করা যাাাবে বুজলি হা এখন সময় যে এসেছে ভাই এখন যে একটু একটু গায়ের রং ফর্সা দেখতে গেলেই আবার Demand বেশি হম হম অতকিচুই নয় সব সময়ের ব্যাপার ঠিকাছে কথা বুঝলি যেটা এটাই ব্যাপার হম সেই ঐটাই বলছি তুই এই খবরটা আগে দিলে ভালো হতো কি তুুমি কবে গিয়েছিলি তাহলে মনে করো ওরা হচ্ছে না বলে দিয়েছে ঘরে গেছি মা আমাকে বলল ওরা আসবে বলে তারপর তো তোমাকে জানালাম আমি না Sure হলে তোমাকে কি করে জানবো দুসপ্তাহ আগে অনেকদিন যাইনি তোমাদের বারবারই সীমান্ত দশে একবার

ভাগ্য ভালো হয়ে গেলে তো ভালো হয় আমাদের জন্য বেশি হাইফাই বেশি হাইফাই খুজে লাভ নাই হাইফাই নিয়ে তুমি করবে কি তুমি কি টু ই কি বিয়ে করবে নাকি কি শোনার মতন বাদিয়ে থাকবে বাদিয়ে না থাকবে

হম এখানে হে বলেছি এখানে হে বলে দাও হম কি ও যখন তোমাকে পাত্তা দিচ্ছে না আবার ঠিক হয়ে গেলো ওসব বন্ধুবান্ধব টা রাগ করবে আমরা তোমার সঙ্গে ধীর্গদিন মেলামেশা করেছি ধির্গদিন একসাথে কাজ করেছি ধির্গদিন একসঙ্গে কথা বলেছি আড্ডা দিয়েছি Phone এ রাতের পর রাত কথা হয়েছে ঘণ্টার পর ঘন্টা কথা হয়েছে

মায়া কাটাতে গেলে আমাকে আর বিয়ে করতে হবেনা রাতেও আর মোটামুটিপছন্দ করতে হয় মানে মোটামুটি পছন্দ হয়ে গেলেই করে নিতে হবেওর পুরোপুরি Mind উপর থেকে পুরোপুরি উপর থেকে Mind আমার পুরোপুরি সরে যায় অন্য জনের প্রতি হয়ে গেলে একটা দেখাশোনা করে হয় আর যাই হোক একটা আলাদা একটা Interest লাগবে তাইনা একে অপরকে জানার কিছু একটা থাকতে হবে এই একটা ব্যাপার সেদিন মেলায় গিয়েছিল মানে ওদের পাড়ারই হয়তো ছেলে কিনা জানিনা ওদের Follow করছে ওরা যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে আমি অপুকে বলি ও কিগো ওদের নেইত ও আছে ওরা থাকলেও কি না থাকলেও তোর কি যায় আসে ওরা কি প্রেম করবে আমি বলি ও হে ঠিকই ও যানে মেয়েটাও মনে আমিও জানি মেলায় ঘুরে কেনাকাটা করে ঘরে চলে গেলো আমিও ঘরে চলে গেলাম হে তারপরের দিন কি মেলায় মেলায় মানে তারপরের দিন তো বোনের বাড়িতে ছিলাম মানে তাই ওদের মানে ওরা পারা যেখানে ওরা তিনটে এসছে কোনো জায়গায় আমি যদি দেখতে যাই তারপরে অপু বলে ওরা এসেছে আমি বলি কোথায় বলে ঐতো ঐতো বলে তারপর দেখতে গেছি তারপর দেখতে গেছি আর আমি তো দেখতে কেমন ওকে দেখে নিলাম দেখে নিয়ে ও দেখে নীল আর ওকে পটানোর চেষ্টা করিনি আমি পটানোর চেষ্টা করিনি আমি তো ওর সাথে Line মারিনি ভদ্র লোকের মতো যেমন এসেছি দেখে গেছি ওরাও ভদ্রলোকের মতো না ভদ্র তো মানুষ মানুষের সামনে ভদ্র ভদ্র ব্যাবহার ভদ্র আচরণ এটা দরকার আছে

এটা আলাদা বিষয় এটা আলাদা বিষয় এটা যেমন বিষয় একে তেমনভাবে নিয়ে যেতে হবে মেলায় যখন গেছে মেলায় তো ওরকম বলে যে বলে আমি মেলায় গেছি বলে ও ওইখানে নাকি গেছে আমি যেখানে আমি যেখানে দাড়িয়েছি ওখানেই দাড়িয়ে আছে একজায়গা তেই ঐটা অনেকটা দূরেই ঠিকাছে ওটা অনেকটা দুরেই আমি দেখছি ওরাও কেনাকাটা করছে কখনো এই দোকানে যাচ্ছে কখনো ওই দোকানে যাচ্ছে আমি একযায়গাতেই আছি বলা যাচ্ছেনা আমাদের এই দেখ ঘরের Call personal call নিয়ে নিলাম আলাদা এই মাঝখানে কিন্তু Call নিয়ে নিলাম ঠিকাছে হে হা Call personal ছিলনা তো আমাদের Call personal call টা নিলাম না না আরে রে Time call হে ওই রাস্তা দিয়ে জলান দিয়ে এখন রাস্তা দিয়ে জোলান দিয়ে যেতে হয় না এখন ঘরেতেই Call আছে দাম টাম দিয়ে কিনিয়ে নিয়ে যায় পরা পরা লাগে ওগো Bathroom তারে ঠিক করে নিয়ে চলে যায়

Bathroom পরিষ্কার টরিষকার মানে তুমি নতিংহর করেছি তখন Bathroom বানাও নি নতুন করে ভরা ভরা Bathroom টা ঠিক Bathroom ঘর হওয়ার আগে থেকে করা যায় সে পুরোনো Bathroom এখিনরয়ে গেছে তুমি নতুন ঘরের সাথে Bathroom টা এখনও করা হয়নি পরে একটা ভালো করে Bathroom বানিয়ে নিবে সেটা দরকার হলে বিয়ের আগেই বানিয়ে নিতে পারো এখন তো যে এখন তো পায়খানা Bathroom সবই আছে স্নান করার আছে Call ও আছে কোনো সমস্যা নেই বাইরে যেতে হবেনা কাকরাও আছে কাকড়া জলে যাওয়ার মতন এই স্নান টান করা Bathroom ধোয়া Motor ও আছে Motor ও কিনে দেওয়া আছে সবই আছে তাইনা বাড়ি একটা তো আবার দুই তিনটে বউ হবে আবার হে বউ হিসেবে একটাই হবে তুমি ছেলে হিসেবে একটা বোনেরা আছে বোনেরা সে তোমার বোন কয়টা যেনো বোনের ও তো বিয়ে হয়ে গেছে তো তুমি তো একদম ছাড়া হাত পাও এদিক থেকে

ওরাও এরকম করে যাচ্ছে আশা করি অসুবিধা হবেনা যদি Adjust করতে পারে যদি ভালো মেয়ে হয় তবে সে Adjust করতে পারবে আমরা এটা সত্যি কথা সবাই আলোচনা করি তোমাকে যে বিয়ে করবে তার কপাল সত্যিই ভালো মানে প্রথম কথা ছেলে ভালো ঘর ভালো বাবামাও ভালো বারিভালো পরিবেশ ভালো রাস্তা থেকে Main road থেকে কাছে মানে অনেকগুলো অনেক সুযোগ সুবিধার দিক থেকে মানে তোমার ভালো তোমার মত তোমার মত ভালো বাঁচতে হয়তো অনেকেই পারবেনা